আ ব্যাট দেখতে পাচ্ছি একজন ব্যাটিং করছে।

নীল রঙের একটা প্লাস্টিক দেখতে পাওয়া যাচ্ছে আ দড়ি লক্ষ্য করা যাচ্ছে।

এখানে কতগুলো গাছকে পরিলক্ষিত করা হচ্ছে।

একটা পাথরের পাটকেল লক্ষ্য করা যাচ্ছে।

কয়েকজন বাচ্চা খেলা করছে সেটাও লক্ষ্য করা যাচ্ছে।

আর নীল রঙ্গের প্লাস্টিক দেখতে পাওয়া যাচ্ছে।

জমিটি চারপাশে নেট দিয়ে ঘেরা রয়েছে।

কিছু কাগজপত্র ছটি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।

উপরে রয়েছে সুন্দর নীল আকাশ।

এটা একটা পুরোনো বিল্ডিং মনে হচ্ছে।

কতগুলো লাইট দেখতে পাওয়া যাচ্ছে।

দুটো কারেন্টের তার লক্ষ্য করা যাচ্ছে।

এটা একটা খাবারের দোকানকে লক্ষ্য করা যাচ্ছে।

রয়েছে উপরে খোলা নীল আকাশ আ সাদা রঙের মেঘ দেখতে পাওয়া যাচ্ছে।

কিছু লতানো বড় বড় গাছ লক্ষ্য করা যাচ্ছে।

দুই আর চার লেখা লক্ষ্য করা যাচ্ছে কিছু মেশিন দেখতে পাওয়া যাচ্ছে ছোট ছোট বালতি লক্ষ্য করা যাচ্ছে।

বিল্ডিং দেখতে পাওয়া যাচ্ছে কতগুলো কারেন্টের তারকে লক্ষ্য করা যাচ্ছে।

এটা একটা উচু জায়গা মনে হচ্ছে সেই জায়গাটি আ সবুজ উম ছোট ছোট গাছপালা দিয়ে ঘেরা রয়েছে।

সাদা রং করা ঘর দেখতে পাওয়া যাচ্ছে।

এখানে ইম লাল রঙ্গের কিছু লাইট জ্বালিয়ে হেলথ ইউনিট লেখা রয়েছে।

এটা একটা নদীকে লক্ষ্য করা যাচ্ছে নদীর উপরে রয়েছে ব্রীজ ।

ঘর লক্ষ্য করা যাচ্ছে কতগুলো মাছকে লক্ষ্য করা যাচ্ছে।

কয়েকটা বোতল লক্ষ্য করা যাচ্ছে।

গাছপালা দেখতে পাওয়া যাচ্ছে হা উম কতগুলো গাড়িকে দেখতে পাওয়া যাচ্ছে লোকজন দেখতে পাওয়া যাচ্ছে।

একটা অনেক দূরে স্টেজ দেখতে পাচ্ছি এস্টেজের পাশে কয়েকটা মেয়ে দেখতে পাচ্ছি।

রয়েছে সুন্দর সুন্দর গাছপালা রয়েছে বসার জায়গা উম বাচ্চাদের খেলার ইন্সট্রুমেন্ট রয়েছে।

উম বড়ো বড়ো পাথর লক্ষ্য করা যাচ্ছে বে-বেশ কয়েকজন লোককেও দেখা যাচ্ছে।

একটা এসি রয়েছে এক একটা টিভিকে লক্ষ্য করা যাচ্ছে।

আ জলের বোতলকে লক্ষ্য করা যাচ্ছে।

রয়েছে উম ময়ূরের খুব সুন্দর পেইন্টিংস রয়েছে রাধাকৃষ্ণের ছ ম ছবি।

আম গাছ লক্ষ্য করা যাচ্ছে কলা গাছও লক্ষ্য করা যাচ্ছে।

একটা লোকের পোস্টার রয়েছে একটা মেশিন রয়েছে তার সামনে।

একটা পাকা ঘর এ এইটা একটা জিম ঘর মনে হচ্ছে।

রয়েছে জিম জিমের বিভিন্ন যন্ত্রপাতি একটা সবুজ রঙের পাপোশ দেখা লক্ষ করা যাচ্ছে।

কতগুলো বিল্ডিং দেখা যাচ্ছে আঃ আমাদের জাতীয় পতাকাকে দেখা যাচ্ছে।

একজন লোককে দেখা যাচ্ছে আবার সেই লোকটি লাল রঙের টিশার্ট পরিহিত অবস্থায় রয়েছে।

তার পাশে রয়েছে একটা টিনের ঘর।

এখানে টিন লক্ষ করা যাচ্ছে সেই টিনগুলো উম বাঁশের কঞ্চি দিয়ে জোড়া লাগানো রয়েছে।

এটা একটা রেস্টুরেন্ট এখানে দুটো সিলিং ফ্যান ঝুলে রয়েছে।

একটা উন্নত মানের রেস্টুরেন্ট মনে হচ্ছে।

কয়েকজন লোক আঃ উম ফটো তুলছে।